তুমি ব্যস্ত হয়ে গেছ নাকি? হম হ্যাঁ এখন একটু চাপটাপ পরে গেছে এখন এখন আহ আগে যা আগে যেমন বেরুতাম এখন ও হয় না আরকি অতটা। যেই জন্য অতটা ফোন করা হয় না তোমাকে। তা একদিন এসো সময় করে একদিন আহ লেকমলের দিকে হ্যাঁ হ্যাঁ যাবো কোন ব্যাপার না। তুমি একটু free হয়ে নাও। আর ইয়ে যে হ্যাঁ আমার তো ছুটি মঙ্গলবার থেকে ছুটি থাকে। মঙ্গলবার দিন করে ছুটি থাকে

হম হম ভালো করেছো, খুব ভালো করেছো। সারাদিন জোরাজুরি কাজই একটা special day তে তোমার আহ হ্যাঁ উচিৎ, পুজো পুজো দেওয়ার থাকে, অনেক কিছু থাকে আমিও আজকে ছুটি নিয়েছি, আবার কাল থেকে তো আবার সেই কাজ।

আজকে weather একটুও গরম আছে কালকে তাও weather টা ভালো ছিল তো আজকে একটু গরমটা আরকি পাচ্ছি।

phone টোন কোরো মাঝেমধ্যে আমি সবাই ভালো আছে? বাড়ির সবাই? হ্যাঁ হ্যাঁ সবাই ভালো আছি আমরা।

আচ্ছা আচ্ছা thank you thank you so much আর বলো তারপর এই চলে যাচ্ছে এরকমভাবেই। অনেকদিন তোমার সাথে দেখা হয়নি প্রায় এক বছর পুজোতে এসছিলে মনে হয় না two thousand twenty two তে পূজোতে এসেছিলে। যাই হোক এর মধ্যে একদিন সময় করে তোমাকে জানাব তুমি হলে তুমি জানিও। তাহলে একদিন দেখা হবে। ঠিক আছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

না না কোন ব্যাপার না। এখন তো তুমি free হয়ে নাও free ট্রি হয়ে আর এই গরমের মধ্যে না খুব difficult হয়ে যাই সত্যি হ্যাঁ সেটাই। আর গরমকালটা খুব বাজে weather টা শীতকালে হলে কোন ব্যাপার ছিল না। সকালবেলায় গেছিলাম কালীঘাট মন্দিরে সেই এত ভিড় এত ভিড় মানে প্রচন্ড ভিড় মন্দিরে পূর্ণিমা আজকে দেখো কত ভালো দিনেই তো ইয়ে হয়েছে তাহলে হম সকালবেলায় গেছিলাম নটা নটার সময় গেছিলাম। আচ্ছা আচ্ছা সকালবেলা চান ফান করেই চলে গেছি নটার সময়তে পুজো টুজো দিলাম।

যাই হোক ফোন করে wish করলে আমার ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নিশ্চয়

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হম হম যাই ঠিক সময় পেলে একদিন জানিও ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ জানাবো এখন কি ব্যস্ত আছো? না ওই একটু বন্ধুরা আসবে তো আচ্ছা, কটার সময় আসবে ওরা? এই আসবে, এই আটটার মধ্যেই আসবে বলেছে। ও আটটার মধ্যেই আসবে ও আচ্ছা আচ্ছা, ওই আসবে একটু তারপর তোমার খবর বলো? হ্যাঁ খবর তো এই চলছে আরকি। আর বল এই কাজের pressure ট্রেসার থাকে মাঝেমধ্যে গিয়ে এখন তো আমার দেখছি যে একটু promotion এর জন্য যদি apply করতে পারি তালেও ভালো হয় একটু হ্যাঁ দ্যাখো আমার দাদা তো এই চেন্নাইতে গেলো। চেন্নাইতে join করলো artificial intelligence এ senior project manager হিসেবে ও ইন্টেলেক্ট ডিজাইনার ইনাতে। আগেতো অ্যামেজেস ম্যানেজার ছিল ইউরেকা এখন ওখানে গেলো চেন্নাই গেল বা বৌদি এখানেই ছিলো অনেক দিন তারপর আবার বাবার কাছে গেলো ওই আহ উম মানে চোখের ছানির operation cataract এর operation আহ করাবে বলে

না দেখলাম মাঝে post দেখলাম একটা flat এ না কোন জায়গায় পুজো হচ্ছে। না ওটা আমার দাদার। দাদা কিনেছে ওটা। কিন্তু ওটা ভাড়া দিয়ে দিয়েছে।

হ্যাঁ ওর তো ওটা তো ভাড়া দিয়ে দিয়েছে। ও আমাদের সঙ্গেই সবাই একসাথেই থাকতাম। এই দাদা কিছুদিন আগেই ju just তোমার fifty days ও হয়নি ও চেন্নাই গেলো। বাকি তো আমরা একসাথেই তো থাকছিলাম। সবাই ছিলো। তো চেন্নাইতে বলছে চেন্নাইতেও অনেকটা একটু গরম টরম আছে আর ওখানে যে যে ওর company থেকে যে guest house টা দিয়েছে না? ওটা হচ্ছে একটা জেনের। বুঝতে পারলে জে এবার জেনরা কী ওরা তো একদম pure veg হাত পাখা পছন্দ করে। এবার ও ওর জন্য আরকি

খুবই খুব total maintain পন্ডিচেরি চেন্নাই এগুলো সব ভালো তবু south এর state গুলোও খুব এখন খুব এখন মানে develop হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ অনেক develop করে গেছে। এগুলো আমাদের এই বেঙ্গলটাই অতটা ইয়ে করতে পারল নািএই মমতা ব্যানার্জির মা, মাটি, মানুষ, মা, মাটি, মানুষ করে জানো ওই দিনকে যেটা problem হলো না আমি হাওড়াতে মানে রামনমিনী ঐদিন ঐদিনকে আমার মা-বাবারা ওখানে গেছিল হাওড়ার দিক। মানে আমার একটা বাবার যে মামা আছে তিনি মারা যান। তা বাবারা ওখানে গেছিল হাওড়াতে। এইবার তারপরে আমার বন্ধু বলছে আরে তোর মা-বাবা ফিরেছে? ট্রেনের মধ্যে সব লোক বসে ট্রেনের মধ্যে সব পাথর ফাথর ছুঁড়ছে, train ফেন ওদের সব ওখানে বন্ধ করে দিয়েছে। তারপরে নিজে সব ডান্ডা দিলে ডান্ডার বারি মারলে সব লাঠির বারি মারলে সব ঠিক হয়ে যাবে।

এদেরকে মানে মাথায় উঠিয়ে দিয়েছে আর কিছুই না তেল দিয়ে দিয়ে

কি বলবে বল কিছু বলার নেই এখন না দেখো একটা হয় না যে সবাই একসাথে থাকো মিলেমিশে থাকো মানে peacefully থাকো। না এগুলো এগুলো কি এবার বলো। আমরা কি ওদের কিছুতে problem করতে যাই? সেটাই সেটাই আরে ধুৎ এরাতো মানে মুসলিমতো এরাই ফালতু পুরো।

অনেকে বলে এরা নাকি খুব helpful হয়, ইয়ে হয় হেনতেন খুব ভালো হয়।

helpful লোক খুব কম হয়। মুসলিম মানে cast টাই পুরো বাজে। এরা চাইবে খালি নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি, নিজের ভাইকে মেরে দিচ্ছে এসব।

তা ওখানে মা কিন্তু মা এবার গেল মায়ের আসলে না sugar টা খুব বাড়া আছে। তা ওই জন্য খুব অনিয়ম টিয়ম হবে ওই জন্য আবার গেল না ওখানে খুব বড়ো করে মানে বাসন্তী পুজো টুজো হয় মানে দূর্গা পুজো পুরো আমাদের নিজের বাড়িতে তা মানে ওখানে খুব ভালো করে হয়েছে আরকি। সব আমার দিদারাও গেছিলো। আমার একটা মাসিতো বিয়ে করেনি, সেও গেছিলো। হ্যাঁ ও teacher school teacher আমার বড়ো মাসি, আমার ছোট মাসি থাকে তোমার দিল্লিতে। আমরাও দিল্লিতে যাবো আরকি। may মাসে আমরা যাবো দিল্লিতে। ও আচ্ছা সেই সময় তো খুব গরম weather থাকবে ওখানে দিল্লিতে। দিল্লি তো এমনিই

বড় মাসি তো school teacher ওই সময় ছুটি পায়। ওই জন্য ওকে ওই সময় যেতে হবে এবার উহ ওই সময় আমরা যাব ওই জন্য। তাও এখন দেখো এখন দাদারটা তো cancel হয়ে গেল কেন কি দাদা তো চেন্নাইতে, ওই সময় ছুটি পাবেনি। একদম newly join করেছে। তারপর এই যে সব ক্লান্ত হয়ে গেল। আমরা এখন যাবো এখন দেখো কি হয়। কিন্তু ওখানে গিয়েও তো আমরা তো ভাবছিলাম যে যদি হয় হতে পারে তাহলে আমরা ওই হরিদদুয়ার যে যাবো। ওখান থেকেই। হ্যাঁ মানে রুডকিতে তো আমার জন্ম হয়েছিল। রুডক থেকে তো হরিদদুয়ার খুব কাছেই জানো। কিন্তু ওখানে আমরা ভেবেছিলাম যে

ওখান থেকে আগ্রা, মথুরাতো কাছেই। কিন্তু আগ্রাতেও তো প্রচন্ড গরম পরে।

হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ আমরা যখন মথুরায় থাকতাম আমরা মানে আগ্রা আমরা প্রত্যেক weekend এই চলে যেতাম।

ওখানে হম

আচ্ছা হ্যাঁ বলো। তো তুমি কি মানে গ তোমা তোমার কি ওখানেই এখন কাজ করছো যেখানে তুমি করছিলে? হ্যাঁ ওটাতেই এখন করছি।

ok এখন ওখানেই করছো। আচ্ছা আচ্ছা

আচ্ছা, আচ্ছা ভালো চলছে কাজটাজ? হ্যাঁ চলছে। এখন এমনি কাজের বাজারওতো এমনি পরিস্থিতি খুব খারাপ না? আর এখানে সব সব জায়গায় আমার একটা friend আছে ও promoter বুঝতে পেরেছো? তা ওদেরও কাজগুলো মানে ও construction ফনস্ট্রাকশনের কাজ। ওদেরও কাজগুলো একদম সব বন্ধ তার উপর তাকে প্রায় থানাতে হয়ে আসছে। কাজ কখন চালু হবে কে হবে? তা ওরকম সবারই এখন এরকমই চলছে আরকি। বাজে অবস্থা

হ্যাঁ আমাদেরও তো মানে আমাদের যেমন না তোমার কত কোম্পানির থেকে তো কত layoff করে দিল না। সব কোম্পানি থেকে lay off করে দিচ্ছে, ইয়ে করে দিচ্ছে। এখন দেখো এখন কি হয়, আমি তো সেই জন্য linkedin এ প্রায়ই ইয়েটা দেখতেই থাকি যে কি এখন update এলো কি না?

তাই আর কি এখনতো আমারতো ইচ্ছে আছে এখন আমার same company তেই থাকার জন্য। কেন কি ক আমাদের আমি work culture টা বেশ ভালো। বুঝতে পেরেছো? মানে আমাদের work culture বলতে কি? মনে করো আহ তুমি আহ তুমি কোনো তুমি তোমার performance ভালো ঠিক আছে? হম হম হম ঠিক আছে। এবার তুমি promotion এর জন্য যখন apply ওটা তোমাকে, তখন ওটাতে ওটাতে priority দেবে

বুঝতে পেরেছ এবার তুমি ধরো আমাদের তো মানে two eight three l four l fivel six l seven অনেকগুলোই role থাকে। ঠিক আছে। আর একটা যেটা group আছে fishboal fishboal এর নাম শুনেছো মনে হয়?

fish fish bowl app টা তো ওই app ওই app এও আমি আহ install করেছি। ওটাতেও update থাকে কি কি মানে আমি মানে কোনো তোমার doubt থাকলেই তুমি ওখানে ইয়ে করতে পারবে। বুঝতে পেরেছো তো। মানে মনে করো তুমি যদি জানতে চাইছো যে এই আমার আমার যে company সেখানে আহ এই এই role এ মানে কিরকম আহ responsibility থাকে

তা সেগুলো সব ওখানে তোমার আহ ওরা সব অন্য যারা আছে অন্য যারা member ওরা সবাই তোমাকে answer করে দেবে। ও আচ্ছা ওরা সবাই answer করে দেবে। তা তুমি কি কিছু ভাবছো যে কোথাও তুমি আরো apply করবে কিছু ইয়ে করবে? হ্যাঁ এইখানে তো অবস্থা বেঙ্গলে তো দেখছি এরমধ্যে চেষ্টা করছি অনেক জায়গায় তো আচ্ছা আচ্ছা। হ্যাঁ বেঙ্গলে তো এই মমতা এমন করে রেখেছে এত কি যে বলে মানে সত্যি মানে ওর তো কোন বলার তো কোনো ইয়ে নাই মানে কি সারাদিন তো troll হচ্ছে troll হচ্ছে ঐযে কি বলছে মানে সত্যি আর ও তো কোনো job create করবে তা না সারাদিন শুধু কোনো industry কে আসতে দিচ্ছে না। কিছু ইয়ে করতে সবাই এখান থেকে ভয় পায়। বেঙ্গলকে সবাই একদম ভয় মানে না বেঙ্গলে আমরা কিছু করতে চাই না। দেখো এখন কি মুম্বাই তুমি মুম্বাইতে গেছো কোনদিন? মুম্বাইতে যাবে না মুম্বাইতে দেখবে oh my god ওখানে ওখানে financial capital কি এমনি এমনি হয় বাপরে বাপ ওখানে মনে হবে তোমার সত্যি তুমি হয়তো তুমি কোরিয়াতে চলে এসছো না তুমি হংকং এ চলে এসছো। মানে এত যখন তুমি plain থেকে just নামবে না তখন তোমাকে এত সুন্দর ওখানে মনে হবে এত high rising building চার চারিদিকে light আর তুমি কলকাতায় যখন তুমি এখানে যখন নেতাজি সুভাষ এ যাও যখন ইয়ে করছো land করছো ঠিক আছে তখন তোমার মনে হয় কলকাতা হ্যাঁ চলো ঠিকই আছে। কিন্তু ওখানে মুম্বাইয়ের airport টাও খুব সুন্দর এমনি খুব ভালো তুমি তো ঘুরে আসতে পারো কখনো মুম্বাই ঘুরে ঘুরে আসতে পারো তা তুমি কি কি gift পেলে birthday তে? কাউকে বলিনি তো বন্ধু বান্ধব এইতো দুটো বন্ধু আসবে দু তিনটে বন্ধু এক্ষুনি আসবে time হয়ে গেছে তা আচ্ছা তা তো তোমার আর তোমার treat টাও বাকি থাকলো treat টা সে না হয় পরে হবে। যেদিন treat দিবো সেদিন gift ও দিয়ে দিবো আর বলো তোমার কি পছন্দ সেই মতো আমরা gift ও ইয়ে করবো হ্যাঁ আর বলো তারপর। আমি তো আমি তো তাই ভাবছি যে এতদিন মানে আহ I think two thousand twenty one twenty one না? তখন আবার তো খুব ভালো ঘোরার সময় even two thousand twenty-two তে আমি আমি বান্ধবীদের সাথে family এর সাথে অনেক ঘোরা হয়েছে আমাদের two thousand twenty two তেও। হ্যাঁ যে কাজের মনে করো উম আহ এখন তো আর মানে ই না এখন আবার ধরো পাঁচটায় ছুটি হয় কিন্তু তারপরেও না তারপরে আমি ভাবি যে হ্যাঁ আমার আমার বান্ধবীরাও বলতে থাকে আমার একটা বান্ধবী PWC তে হয়ে গেল। বুঝতে পেরেছো? hello হ্যাঁ PWC তে হয়ে গেল। আর তা ও আমাকে কবে থেকে বলছে দেখা কর দেখা কর দেখা কর। এবার আমি আমি আমি আমার আর হয়ে উঠছে না। আর হ্যাঁ ওই আরকি। না ভালো

আর বলো তারপর আর কি চলছে? আর কি চলছে life এ বলো? কাজ কিচ্ছুই না, এই কাজ বাড়ি এই করেই চলছে আর আচ্ছা আচ্ছা তুমি বাড়ি বা মানে বাড়ি কটায় ফেরো? আমার আমার তো late হয়েই যায় একটু আধটু। এ দশটা তো হয়ই। হম সাড়ে নটা দশটা তো হয়ই। আচ্ছা তাহলে এসে একদম fresh হয়ে dinner করে নাও?

আর তো তোমার চা টা খাওয়ার time থাকে না?

হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি একটু tight schedule চলছে। আগে তো তুমি i think সাড়ে আটটা ফারে আটটায় ফিরে যেতে i think হ্যাঁ এখন একটু লোকজন কম আছেতো ওই জন্য, লোকজন কম আছে আচ্ছা আচ্ছা লোকজন কম আছে এখন। আচ্ছা আচ্ছা। তোমাদের কজন আছে এই দোকানে? আমাদের total সাতজন staff আছেই তার মধ্যে এখন দুজন কম আছে, দুজন কম আছে। আচ্ছা তো একটা কথা বলবো, তোমার তুমি তো দোকানে থাকো। একটা না আমাকে ডাক্তার একটা cream দিলো মিন আহ আর আর মানে আহ আমাদের যে কনুইটা কনুইটা থাকে না কনুইটা আর হাঁটুটা এই দুটোতে একটু একটু একটু কালো থাকে, ঠিক আছে? ওই দুটো কালোর জন্য না একটা মানে ওটা কি একটা ক্রিম দিল। ব্যবহার type এর কিছু দিল। মিনার্ভা না কি আর ক্রিম একটা দিলো তা ওটাকে আমি কোথাও পাচ্ছি না। আমাকে আমি দোকানে আনতে দিয়েছি ওখানে বলছে যে, maa ma'am এটা পাচ্ছি না।

ওখানেই তো মানে যে যেখানে বসে যে chamber এর ওই chamber এর আহ দোকানে দোকানেই দেখেছি হ্যাঁ এবার কি বলতো? ওরকম কোনো alternative তোমার ই করা আছে জানা আছে এরকম? স্কিন এর ব্যাপারে তো এগুলোর alternative টা না নেওয়াটাই ভালো এগুলো। এগুলো এরা লিখে স্কিন এর ব্যাপারে তো ডক্টর যেগুলো লেখে সেইগুলো নেওয়াটাই better ডাক্তারের সাথে একবার phone করে জিজ্ঞেসা করে নিতে পারো। উনি যদি change করেন তাহলে ঠিক আছে। নিজে থেকে এইগুলো alternative নেওয়াটা ঠিক না। হ্যাঁ, না তুমি তো জানবে, তোমার তো knowledge আছে এইসব ব্যাপারে। যেহেতু কোনটা কোনটা ভালো হবে কোনটা? হম দেখতে হবে composition composition মেলাতে হবে। composition মিলিয়ে দেখতে হবে।

আচ্ছা আচ্ছা composition তোমাকে আহ তুমি একবার দেখো না ওটা ওখানে মিনার, মিনার্ভা এরকম কিছু একটা ছিল। ঠিক আছে, আমাকে আমাকে doctor even massage ও করে দিল। ঠিক আছে? ও খুব ভালো renowned doctor আহ তা ও আমাকে এভাবে বলল, তো আমি বললাম যে ঠিক আছে তাহলে এটা তো আমি ইয়ে করবো আর তারপরে যে যেখানেই খোঁজ করছি ওটা আর পাচ্ছি না। এবার ওরা বলছে যে এটার alternative doctor কে বলুন। আহ করে দিতে মানে alternative কিছু ওনাকে বলুন যে উনি লিখে দেবেন। এবার আর আমি মানে আর আর আমাকে ওটাই করতে হবে। I have to মানে কোন doctor কে call করে যে আমার এটা কিসে কি মানে কি আছে আহ আচ্ছা একটা কথা বলো, এগুলো লাগালে কিছু ক্ষতি তো হয় না? মনে করলাম যে কুনুইটা থাকে না? সেটা একটু কালো থাকে ওটাতে লাগালে কিছু হবে না না? আচ্ছা আচ্ছা। আচ্ছা আমাদের ওটাই না যে দেখো এখন কি এখন তোমার তোমার আচ্ছা তোমার তো আহ হ্যাঁ? কি বলছো? ঠিক আছে রাখছি এই বন্ধুগুলো এসেছে এক্ষুনি।

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলছি যে ইয়ে কি বলে আরেকটা কথা ছিল। যে আহ তোমাদের আহ তোমার আহ মানে আহ তোমাদের ওখানে ওখানে কি কোনো ভালো diabetes এর ইয়ে আছে গো doctor আছে ওখানে? diabetes এর doctor কেন কি আমার মা না আমার মা সতীনাথ মুখোপাধ্যায়কে দেখাতো। বুঝতে পেরেছো? এবার সতীনাথ মুখোপাধ্যায়কে দেখালে কি হলো যে ওর ও মানে ও ও online দেখছে এবার online এ তো ওরকম আর তো কিছু result তো পাচ্ছেই না মা ওরকম কিছু। কিছুই মানে কিছু দেখাচ্ছে কমছে না আরো prescribe করছে তোমার insulin insulin দিয়েছে। বুঝতে পেরেছো? ten unit দিয়েছে। ten units করে দিয়েছে insulin এবার insulin ওতেই ওতেই মার কিছুই কমছিল না ইয়ে না মা তো even তোমার ইয়েতেও যেতে পারল না পুজোতেও যেতে পারল না ওই কারণে আমাদের এখানে sugar এর ডাক্তার বসে না আমাদের এখানে। আমিতো খুবই চিন্তিত হয়ে আছি গো না সত্যিই মানে আমি ওখানে শুনেছিলাম তোমাদের ওখানে একজন বসে ওই দেবমাল্য দেবমাল্য সান্যাল না কি বলে নাম শুনেছি কিন্তু কোথায় বসে আমি ঠিক জানি না এলাকা। এটা আহ মানে কি কিরকম নিয়ম করলে ঠিক থাকে গো মানে তোমার কি কিছু ওরমভাবেই তোমাকে চলতে হবে, ওরকমভাবে। এগুলো নিজে থেকে ডাক্তার হম ঠিক আছে তো তোমার তোমারও তো কিছু idea এরকম ইয়ের মধ্যে থাকে না তুমি দেখো সতীনাথ মুখোপাধ্যায় কি কম বড় ডাক্তার বলো।

হ্যাঁ হ্যাঁ তো ও তো ও যখন বলল না আর ও তো, ও তো তারপরে আরো মানে power বাড়িয়ে দিচ্ছে ওষুধের মানে আবার power বাড়িয়ে দিয়ে তারপরে আবার ইয়ে করে আর কতগুলো ওষুধ এভাবে যাচ্ছে বলতো। মায়ের মানে ত্রিশ বছর থেকে সুগার, বুঝতে পেরেছো? হ্যাঁ মানে chronic হয়ে গেছে না জিনিসটা। মানে কোনো যখন thirty years এ ছিল মা তখন থেকে তখন থেকে সুগার। আমার মাসিরও সুগার আছে। কিন্তু মাসির অনেক পরে হয়েছে। বুঝতে পেরেছো?